আকাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। এখানে অনেকগুলি লাইট রয়েছে ও দেখতে পাচ্ছি এবং একটি সাইকেল দা--

এটি একটি সুন্দুর চা বাগানের ছবি। এখানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। অনেকগুলি স গাছ রয়েছে সবুজ রঙের--